এবং এই জিনিসটা ভীষণই সুন্দর দেখতে লাগযে।

এখানে অনেকগুলি বাচ্চা একসাথে খেলা করছে।

এখানে রাখা রয়েছে ইলিশ মাছ পমফ্রেট মাছ চিংড়ি মাছ।

এটি একটি বিশাল বড় মেলা যেটিকে আলোকসজ্জা দ্বারা খুব সুন্দর ভাবে সজ্জিত করা হয়েছে এবং এখানে--

অনেক বিক্রেতা নিজের দোকান লাগিয়েছে।

রুটির দোকান যেটিকে খুব সুন্দর ভাবে মর্ডান লুক দেওয়া হয়েছে।

ব্রাদার বনগাঁ এই দোকানটির সামনে একটি --

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সুবিশাল মন্দির এই মন্দিরটি --

ম শপিং মল -টা খুবই সুন্দরভাবে মেন্টেন রাখা রয়েছে।

ঐতিহাসিক সময়ের রাজবাড়ি বা রাজপ্রাসাদ।

এবং তার চারিদিকে আবৃত একটি রাস্তা।

সুন্দর বাগান যেটিকে খুব সুন্দরভাবে মেইনটেইন রাখা রয়েছে ।

আগে যত্ন নেওয়া হত তাহলে হয়তো এটির অবস্থা অন্যরকম হত।

যার পাশেই রয়েছে একটি বিশাল বড় রাস্তা।

এবং সেখানে অনেকগুলি অজন্তার অ্যাড দেওয়া রয়েছে।